থান্ডারবার্ড পরিচিতির টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে মোজিলা থান্ডারবার্ড সম্পর্কে শিখব
এটি ডাউনলোড সংস্থাপণ এবং লঞ্চ করা
এছাড়া নতুন ইমেইল একাউন্ট কনফিগার করা ডাউনলোড করা এবং ম্যাসেজ পড়াও শিখবেন
লেখা এবং মেল পাঠানো থান্ডারবার্ড লগ আউট করা
এটি একটি সহজ ইমেইল ক্লায়েন্ট
এটি বড় প্ল্যাটফর্ম সফ্টওয়্যার এটি বিভিন্ন অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে
এটি ইমেইল ম্যাসেজ ডাউনলোড করার অনুমতি দেয়
অন্যান্য মেইল অ্যাকাউন্ট থেকে কম্পিউটারে
এটি একাধিক ইমেইল একাউন্ট পরিচালনা করে
এখানে কিছু উন্নত বৈশিষ্ট্য রয়েছে
আপনি জীমেল ইয়াহু এবং ইউডোরার মত মেল অ্যাকাউন্ট থেকে সকল ইমেল তথ্য নিতে পারেন যেমন মেইল ফোল্ডার এবং এড্রেস বুক
আপনি পপ 3 ব্যবহার করলে থান্ডারবার্ডের সিঙ্গল ইনবক্সে এই অ্যাকাউন্টটি একত্রিত করতে পারেন
গুণাবলী দ্বারা ম্যাসেজ একত্রিত করতে পারেন
দাতে সেন্ডার প্রায়োরিটি বা কাস্টম লাবেল
এখানে মোজিলা থান্ডারবার্ড 1301 ব্যবহার করছি যা উবুন্টু 1204 এ উপলব্ধ
থান্ডারবার্ড সংস্থাপিত না থাকলে উবুন্টু সফটওয়্যার সেন্টার ব্যবহার করে এটি সংস্থাপিত করতে পারেন
উবুন্টু সফটওয়্যার সেন্টার সম্পর্কে আরো জানতে এই ওয়েবসাইটে দেখুন
মোজিলা ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড এবং সংস্থাপন করতে পারেন
মোজিলা থান্ডারবার্ড মাইক্রোসফট উইন্ডোজ 2000 বা নতুন সংস্করণ এমএস উইন্ডোজ এক্সপি বা এমএস উইন্ডোজ 7 এর জন্যও উপলব্ধ
এই সম্পর্কে আরো জানতে মোজিলা ওয়েবসাইটে যান
থান্ডারবার্ড ব্যবহার করতে অন্তত দুটি বৈধ ইমেল এড্রেস থাকতে হবে
আপনি এও নিশ্চিত করুন যে ইমেল একাউন্টে পপ 3 বিকল্প সক্ষম
এখানে ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকতে হবে
থান্ডারবার্ড লঞ্চ করুন
প্রথমে দাশ হোম এ টিপুন যা ডেস্কটপের বাম কোণায় উপরে একটি গোল বোতাম
সার্চ বাক্স প্রদর্শিত হয়
এখন থান্ডারবার্ড লিখুন
থান্ডারবার্ড আইকন প্রদর্শিত হয়
এখন এটিতে টিপুন
মেইল একাউন্ট সেটআপ ডায়ালগ বাক্স খোলে
উপরে বামে রেড ক্রস বাটনে টিপে এটি বন্ধ করুন
মোজিলা থান্ডারবার্ড অ্যাপ্লিকেশন খোলে
প্রথমে মোজিলা থান্ডারবার্ড ইন্টারফেসের সাথে নিজে পরিচয় করুন
মোজিলা থান্ডারবার্ড ইন্টারফেসে বিভিন্ন বিকল্প সহ মুখ্য মেনু রয়েছে
মেনু বারে মুখ্য মেনুর নীচে শর্টকাট আইকন রয়েছে
এখানে গেট মেইল রাইট এবং অ্যাড্রেস বুক এর জন্য শর্টকাট আইকন রয়েছে
এটি দুটি প্যানেলে বিভাজিত
বাম প্যানেল থান্ডারবার্ড একাউন্টে ফোল্ডার প্রদর্শন করে
মেল একাউন্ট কনফিগার না করায় এই প্যানেল কখনও কোনো ফোল্ডার প্রদর্শন করবে না
ডান প্যানেলে একাউন্টস অ্যাডভান্সড ফিচার্স এবং অনেক বিকল্প রয়েছে
এই টিউটোরিয়ালের উদ্দেশ্যে দুটি ইমেল একাউন্ট বানিয়েছি
এগুলি হল STUSERONEgmailcom STUSERTWOyahooin আমাদের প্রস্তাব হল আপনি দুটি ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করুন
এই দুটি মেইল অ্যাকাউন্টে পপ 3 বিকল্প সক্ষম করেছি
জীমেলে পপ 3 কিভাবে সক্ষম করেছি
প্রথমে জীমেলে লগইন করুন
নতুন ব্রাউজার খুললে এড্রেস বারে wwwgmailcom লিখুন
ইউসারনেম হল STUSERONE gmailকম এবং তারপর পাসওয়ার্ড লিখুন
জীমেল উইন্ডোর উপরে ডানদিকে সেটিংস আইকনে টিপুন
সেটিংস বিকল্পে টিপুন
সেটিংস উইন্ডো প্রদর্শিত হয়
ফরওয়ার্ডিং এবং popআইএমএপি ট্যাবে টিপুন
পপ ডাউনলোডে এনেবল পপ ফোর এএলএল মেইল নির্বাচন করেছি
সেভ চেঞ্জেস এ টিপুন
জীমেল উইন্ডো প্রদর্শিত হয়
এখানে পপ 3 সক্ষম
এখন জীমেল লগ আউট করুন এবং এই ব্রাউজার বন্ধ করুন
থান্ডারবার্ডে STUSERONE gmailকম একাউন্ট কনফিগার করুন
থান্ডারবার্ড দ্বারা অ্যাকাউন্ট কনফিগার করা হয়েছে
পরে অন্যান্য ইমেল একাউন্টের জন্য ম্যানুয়াল কনফিগার সম্পর্কে শিখব
প্রথমে নেটওয়ার্ক সংযোগ সঠিক কনফিগার করা নিশ্চিত করুন
মুখ্য মেনু থেকে এডিট এবং প্রেফারেন্স নির্বাচন করুন
থান্ডারবার্ড প্রেফারেন্স ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
অ্যাডভান্সড এ টিপে নেটওয়ার্ক ডিস্কস্পেস ট্যাব নির্বাচন করুন এবং সেটিংস এ টিপুন
কানেকশন সেটিংস ডায়লগ বাক্সে উসে সিস্টেম প্রক্সি সেটিংস বিকল্প নির্বাচন করুন
ওক তে টিপুন
ক্লোজ এ টিপুন
একাউন্টস অপশন ব্যবহার করে একটি নতুন অ্যাকাউন্ট বানান
থান্ডারবার্ডের ডান প্যানেলে অ্যাকাউন্টের নীচে ক্রিয়েট a নিউ একাউন্ট এ টিপুন
মেইল একাউন্ট সেটআপ ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
স্টুসেরনে হিসেবে নাম লিখুন
ইমেল এড্রেস হল STUSERONEgmailcom এবং শেষে জীমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখুন
এরপর কন্টিনিউ তে টিপুন
কনফিগারেশন ফাউন্ড আইএন মোজিল্লা আইএসপি ডেটাবেস ম্যাসেজ প্রদর্শিত হয়
এরপর পপ 3 নির্বাচন করুন
একটি এরর ম্যাসেজ থান্ডারবার্ড ফেইল্ড টো ফাইন্ড থে সেটিংস প্রদর্শিত হতে পারে
এর মানে থান্ডারবার্ড জীমেল সেটিংস নিজে কনফিগার করতে সক্ষম ছিল না
এই ক্ষেত্রে আপনাকে নিজে সেটিংস কনফিগার করতে হবে
এখন ম্যানুয়াল কনফিগ বোতামে টিপুন
জীমেলের জন্য কনফিগার সেটিংস প্রদর্শিত হয়
থান্ডারবার্ড ইতিমধ্যে জীমেল সেটিংস কনফিগার করেছে আমরা তাদের বদলাবো না
এই ভিডিওটি থামিয়ে এই সেটিংসের একটি নোট বানান
জীমেল নিজে কনফিগার করতে সম্বন্ধিত ফীল্ডে এই সেটিংস উল্লেখ করতে হবে
সেটিংস স্বয়ং কনফিগার হলে ক্রিয়েট একাউন্ট বোতাম সক্ষম হয়
এখানে থান্ডারবার্ডে জীমেল সঠিকভাবে কনফিগার রয়েছে
ক্রিয়েট একাউন্ট এ টিপুন
আপনার ইন্টারনেটের গতির উপর নির্ভর করে এটি করতে কিছু সময় লাগতে পারে
জীমেল একাউন্ট তৈরি হয়ে ডান প্যানেলে প্রদর্শিত হয়
দেখুন যে এখন বাম প্যানেল ইমেল আইডি স্টুসেরনে gmailকম প্রদর্শন করে
এই জীমেল অ্যাকাউন্টের নীচে বিভিন্ন মেল ফোল্ডার প্রদর্শিত হয়
এখন বাম প্যানেল থেকে জীমেল অ্যাকাউন্টের নীচে ইনবক্স এ টিপুন
গেট মেইল আইকনে টিপুন
উইন্ডোর নীচে স্ট্যাটাস বার দেখুন
এটি ডাউনলোড করা ম্যসেজের সংখ্যা প্রদর্শন হয়
স্টুসেরনে gmailকম এর সকল মেল এখন ইনবক্সে ডাউনলোড হয়েছে
ইনবক্স এ টিপে ম্যাসেজ নির্বাচন করুন
ম্যাসেজ নীচের প্যানেলে প্রদর্শিত হয়
ম্যাসেজে দুইবার টিপুন
এটি একটি নতুন ট্যাবে খোলে
ট্যাবের উপরে ডানদিকে X আইকনে টিপে ট্যাবটি বন্ধ করুন
এই ম্যাসেজ লিখুন এবং সেটি STUSERTWO yahooআইএন একাউন্টে পাঠান
মেল টুল বার থেকে রাইট এ টিপুন
ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
ফ্রম ফীল্ড আপনার নাম এবং জীমেল আইডি প্রদর্শন করে
টো ফীল্ডে STUSERTWOyahoo আইএন লিখুন
মেলে টেক্সট হি I নও হেভ আন ইমেইল একাউন্ট আইএন Thunderbird
এটি লিখুন
টেক্সট নির্বাচন করে ফন্টের আকার বাড়ান
লার্জের ফন্ট সাইজ আইকনে টিপুন
এটি ফন্টের আকার বৃদ্ধি করে
টেক্সটের রঙ বদলাতে প্রথমে তা নির্বাচন করে চুসে কালার ফোর টেক্সট আইকনে টিপুন
টেক্সট কলর ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
লাল এ টিপুন এবং ওক তে টিপুন
টেক্সটের রঙ বদলে গেছে
এখন স্মাইলি লিখুন
ইনসার্ট a স্মাইলি ফেস আইকনে টিপুন
স্মাইলি সূচী থেকে স্মাইল এ টিপুন
একটি স্মাইলি প্রবিষ্ট হয়
আপনি মেলে বানান ও চেক করতে পারেন
হেভ এর বানান হেভে এ বদলান
স্পেলিং এ টিপে ইংলিশ উস নির্বাচন করুন
চেক স্পেলিং ডায়লগ বাক্স প্রদর্শিত হয় যা ভুল শব্দ চিনহাঙ্কিত করে
এটি সঠিক বানান ও প্রদর্শন করে
রিপ্লেস এ টিপুন
বাইরে বেরোতে ক্লোজ এ টিপুন
এখন মুখ্য মেনু থেকে এডিট এবং প্রেফারেন্স এ টিপুন
প্রেফারেন্স ডায়লগ বাক্সে কম্পোজিশন এ টিপুন
এরপর প্রয়োজনমত বিকল্প যাচাই করতে পারেন
ক্লোজ এ টিপুন
এখন মেল পাঠাতে শুধু সেন্ড বোতামে টিপুন
সাবজেক্ট রিমাইন্ডার ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
কারণ মেলের জন্য কোনো বিষয় লিখিনি
বিনা বিষয়ের মেল পাঠাতে সেন্ড উইথআউট সাবজেক্ট এ টিপতে পারেন
ক্যানসেল সেন্ডিং এ টিপুন
সাবজেক্ট ফীল্ডে মাই ফার্স্ট ইমেইল ফ্রম থান্ডারবার্ড লিখুন
সেন্ড এ টিপুন
আপনার ইমেল পাঠানো হয়েছে
এখন এটি যাচাই করুন
STUSERTWOyahooin একাউন্ট খুলে ইনবক্স যাচাই করতে হবে
এখন ইয়াহু তে লগইন করি
ইয়াহু লগইন পৃষ্ঠায় ইয়াহু আইডি স্তুসের্ত্ব লিখুন
আপনার পাসওয়ার্ড লিখুন
ইনবক্স এ টিপুন
ইনবক্স জীমেল একাউন্ট থেকে প্রাপ্ত মেল প্রদর্শন করে
মেল এ টিপুন
মেলের উত্তর দিতে রিপ্লাই বোতাম ব্যবহার করে পারেন কিন্তু এখানে একটি নতুন মেল পাঠাই
কম্পোজ এ টিপুন
টো ফীল্ডে স্টুসেরনে gmailcom এড্রেস লিখুন
সাবজেক্ট ফীল্ডে Congrats
মেলে গ্ল্যাড যৌ গট a নিউ একাউন্ট লিখুন
সেন্ড বোতামে টিপে ইয়াহু থেকে লগ আউট হন
ব্রাউজার বন্ধ করুন
এখন থান্ডারবার্ড যাচাই করি
গেট মেইল এ টিপুন এবং গেট এএলএল নিউ মেসেজেস এ টিপুন
বাম প্যানেল থেকে জীমেল একাউন্ট আইডির নীচে ইনবক্স এ টিপুন
ইয়াহু একাউন্ট থেকে পাঠানো নতুন ম্যাসেজ ইনবক্সে দেখায়
মেলের বিষয়বস্তু নীচের প্যানেলে প্রদর্শিত হয়
আপনি রিপ্লাই বোতাম ব্যবহার করতে পারেন
থান্ডারবার্ড ব্যবহার করে ইমেল সঠিকভাবে পাঠিয়েছি পেয়েছি এবং দেখেছি
লগ আউট করতে ফাইল এবং কুইট এ টিপুন
আমরা থান্ডারবার্ডের বাইরে আসবো
আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এই টিউটোরিয়ালে মোজিলা থান্ডারবার্ড সম্পর্কে এছাড়া এটি ডাউনলোড সংস্থাপন এবং লঞ্চ করা শিখেছি
এও শিখেছি যে নতুন ইমেল অ্যাকাউন্ট কনফিগার করা ম্যাসেজ লেখা এবং মেল পাঠানো
ম্যাসেজ পেয়ে তা পড়া
থান্ডারবার্ড লগ আউট করা
এখন নির্দেশিত কাজ
থান্ডারবার্ড এপ্লিকেশন ডাউনলোড করুন
সংস্থাপন এবং লঞ্চ করুন
থান্ডারবার্ডে ইমেল একাউন্ট কনফিগার করুন
এই অ্যাকাউন্ট ব্যবহার করে মেল পাঠান এবং পান
দেখুন কি হয়
এই লিঙ্কে উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়
ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিও টি ডাউনলোড করে দেখুন
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়
বিস্তারিত তথ্যের জন্য contactspoken tutorialorg তে মেল করুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য স্পোকেন হাইপেন টিউটোরিয়াল ডট অর্গ স্লাশ ন্মেইক্ট হাইপেন ইন্ট্রো আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ